এখানে দিয়ে জিনিসগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে জিম এর--

হা জিম এর এর সমস্ত জিনিস এখানে পাওয়া যায় এটা হচ্ছে জিম এর শোরুম ।

এদের যাতায়াত এর খুবই সুবিধা হয় অতয়েব এখানকার কর্মচারীরা খুবই সুব্যাবস্থা ভাবে জিনিস পত--

এই যে ছবিটি দেখতে পাচ্ছি ইটা হচ্ছে একটা কনফারেন্স হল--

এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে একটা মার্কেট অতএব এখানে পাশাপাশি অনেক বড় বড়-- .

এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে গঙ্গা নদীর উপর দিয়ে ওটা বালি ব্রিজ --

এই ব্রিজ এর জন্য আমরা এপার থেকে ওপর এ যাওয়াআসার খুবই সুবিধা প্রচুর গাড়িঘোড়া চলে এই গাড়িঘোড়ার দ্বারা আমরা যাতায়াত করতে পারি এরকম ধরণের ব্রিজ আছে ব্রিজ বহু পুরোনো ।

এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এটা-আ-আ রাস্তার ধারে--

এ এ ভেতরে পার্ক এর মতো আছে খুবই সুন্দর লাগছে দেখতে এই সময় গিয়ে আমরা খুবই আনন্দ পাই।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা মন্দির আ বহু পুরোনো মন্দির এখানে এই মন্দির এ খুবই--

কিশোর কুমার ইনার মানে-এ উনি-ই খুব--

এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিশাল বড় মাঠ।

অ্যা মিউনিসিপাল কর্পোরেশন অতএব এখান থেকে সমস্ত কলকাতাবাসি সমস্ত রকমের কাজকর্ম হয় সবাই জনবাসী সুবিধে পায়।

একটা খুবই ভালো মাস্টার মশাই সমস্ত কিছু পাবে যত্ন সহকারে সেখান।

এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা হোটেল আ অতএব এটা-আ-আ--

এই হোটেল টা খুবই ভালো এরকম ধরনের হোটেল অনেক জায়গায় আছে এই সমস্ত হোটেল এ ভালো ভালো অ বিভিন্ন রকমের আইটেম খাবার পাওয়া যায় এ--